এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানের বাইরে একটি গাড়ি রাখা আছে। একটু হাত দেখা যা--

করছে এবং একটি লোক মেশিনে হাত ধরে বসে আছে মেশিনটির কালার কালো কালার এবং একটি সাদা কালারের পেজ দেখা যাচ্ছে এখানে একটি লাইট দেখা যাচ্ছে এখানে একটি জুতো দেখা যাচ্ছে।